যদিও গরমকালে হয়তো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বলে তাই ওরকম মনে হয় জানি না সেটা তবে সিস্টেম -এ টাও ভালো টমেটোতে অনেক কিছু হয় সাই মানে শরীরের পক্ষেও খুব ভালো টমেটো খাওয়া।

না আমার বাপেরবাড়ি যখন গাড়ি করে যাই তখন এই হাও এই ব্রীজ দিয়ে গেছিলাম। দ্বিতীয় হুগলী সেতু দিয়ে আমার বাপের বাড়ি রিষড়ায়। ওখান --

উম তবে এটা কলকাতার ক্যাথিড্রাল চার্চ ভিক্টরিয়া -র এলাকায় একটু আগে পরে।

অন্য কোনো সমস্যা হয়েছে সেইটাই সারাই করছে। সামনের আ উম ডিকি না ডিকি না বোনেট না কি বলে সেটা তুলে সারাচ্ছে।

কোনো খাওয়ার জায়গা । উম কোথায় বা কোন রেস্টুরেন্ট সেটা জানি না।

এটা তো এই যে বড়ো বড়ো এই যে উম দোকান গুলো হয় যেখানে সব ওই জিনিস পাওয়া যায় ওরকম।

আর এটা আ কোনো একটা মিউজিয়াম মিউজিয়াম -এর ভিতরে এই যে আ আগেকার যেইসব প্রাণীরা ছিল তাঁদের আর-র অস্তিত্ব নেই।

অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি এইসব করে। ওরকম আ- কোনো একটা হল মনে হচ্ছে এটা। যেখানে বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি সবকিছু করে--